Hello, Hello CC bank? আহ Actually আমার আহ life insurance নিয়ে কিছু query ছিলো। তো উম যদি একটু জানান তাহলে ভালো হয়।

তো তাই জন্যে আপনারা যদি plan গুলো বলেন তো খুবই ভালো হয়।

আহ monthly actually কি বলুন তো আমাকে তো tax pay করতে হয়। তো সেই সূত্রেই আরকি জাতে যাতে আহ tax টা না আহ pay করতে হয় আরকি মানে tax relief জন্যই আমি main এইটা করতে চাইছিলাম। তো, Yearly আমার আহ ওই neard eightheen thousand করেই আরকি deduct হয়। তো, সেরকমই কিছু যদি আপনি yearly কিছু plan বলেন তাহলে ভালো হয়।

উম Year about আহ তিন লাখ সাত হাজার আহ,

না দেবো না। আহ Monthly আমার যদি ত্রিশ হাজার টাকা যেহেতু মাইনে তো সেই সূত্রে মানে আহ দশ হাজার টাকারই যদি আমি এখন insurance করি তো আমার পক্ষে একটা extra use হয়ে যাচ্ছে । আমাদের যেরকম আরকি job সেই অনুযায়ী তো আহ কোন কিছু মানে এরকম permanently বলে দিতে পারিনা যে, না এরকমই একটা মানে amount deduct করলে ভালো হয়। তো মানে জিনিসটা যদি ওই আহ six thousand না হলে seven thousand এরকম হলে খুবই ভালো হয়। তো সেরকম হিসেবেই যদি আপনি একটা আহ বলেন আরকি তো premium এর এটা বলেন তাহলে ভালো হয়। আহ তাহলে আমাকে yearly কত দিতে হচ্ছে? আহ কিন্তু আহ five triple nine যেহেতু বললেন, তো আহ ওটাতো আহ round figure এ নয় তাহলে seventy two কেনো হবে? আচ্ছা seventy two thousand । তো এটা কি GST সমেত নাকি GST ছাড়া? Including GST? আচ্ছা, তাহলে তো ভালো plan । আমার খরচ তো তো আহ plan গুলোতে এরকম same আছে GST incluted আহ করা আছে নাকি আহ শুধুমাত্র এটার ক্ষেত্রেই এরকম? আচ্ছা আহ কিন্তু আহ আমি যেরকমটা জানি আরকি সেই অনুযায়ী তো ধরুন, আহ আমি five two k nine যেটা আছে ওটা আপনি GST included বললেন

GST include করে তো যখন আমি টাকার amount টা pay করবো তখন তো GST amount টা add হবে। উম But দেখুন আমি চাইছিলাম actually যে, আহ আপনি GST টাকে বাদ দিয়েই আপাতত বলুন। কারণ আহ আমি চাইনা যে consit এর উপর কোন কিছুর effect পরুক। মানে, ধরুন যেটা হয়তো পাঁচ হাজার টাকা premium হওয়ার কথা ছিলো, সেটা GST add করে মানে আহ GST টা add করলে count figur এ যদি আমি আহ পাঁচ হাজার আনার চেষ্টা করি আমার তাহলে policy bond এ সেটা হয়তো সাড়ে চার হাজার বা এরকম কিছু একটা মানে something যাবে। আমি আহ proper বলছি না ঠিক। আমি হিসাবটা করিনি আর জানিও না কিন্তু কিছু একটা add হয় এইটুকু জানি। তো সেই সূত্রেই বলছি যদি সাড়ে চার হাজার টাকা আমরা আহ policy bond টা এসে দাঁড়ায়, তো আমার ক্ষেত্রে কিন্তু সেটা একটু আহ সেটা অসুবিধার দাঁড়াচ্ছে। আপনি যদি একটু GST টা বাদ দিয়েই যদি plan গুলো বলেন তো ভালো হয়।

Okay আহ এটা মানে আপনাদের এগুলো কি yearly তো আছেই half yearly বা quarter এর কোন option আছে?

না, না eighteen percent GST add হলো আমি সেটা monthly দিই কিংবা yearly দিই বা half yearly দিই আহ সেটা তো amount টা তো same যেহেতু হচ্ছে তাই জন্য তো আহ মানে সেতো একই দাঁড়াচ্ছে না? মানে, আমি যদি একেবারে payment করি তাহলেও তো মনে হয় এক যে amount কাঁটার কথা, প্রত্যেক মাসে যদি আমি দিতে চাই তাহলে তো সেই সেরকম ধরনের হিসেবেই তো দাঁড়ায় নাকি? আচ্ছা, আচ্ছা! আহ তাহলে আপনার মানে আমার মনে হচ্ছে একবারে yearly কিংবা monthly না গিয়ে half yearly বা quarterly টাই better option হবে আমার জন্য। তো আপনি, আচ্ছা! আর আহ বলছি যে মানে আহ এই যে amount টা দেয়া হবে, তো এটার ক্ষেত্রে আহ debt match debt benefit যেটা আছে সেটা কিরকম কি দাঁড়াচ্ছে? আচ্ছা উম আমি minimum পাঁচ বছর দিতে চাই। আর আহ রাখতে চাই ধরুন উহ দশ বছর কি রাখা যায়?

হুম, হ্যাঁ হ্যাঁ।

আচ্ছা eleven percent, তো আহ এটা কি ওই আহ bonus যেটা থাকে সেটা কি আহ এই যেই plan টা বলছেন সেটাতে কি bonus add হয়েছে নাকি মানে এটা একেবারেই আহ আছে মানে এটাই পাবো আরকি? কোন আহ হেরফের হবে না।

বুঝলাম আর debt benefit হলে কত বাড়বে? Twenty lakh মানে কত percentage দাঁড়াচ্ছে? আচ্ছা অনেকটাই উম যদি twenty five percent হয় তো অনেকটাই বলছেন। আচ্ছা, আহ তো আহ আগেও বলছি মানে আমি যেহেতু ওটা tax এর জন্যই বলছিলাম। তো আপনাদের এখানে আহ শুধুমাত্র কি? life insurance আছে নাকি আরও অন্য ধরণের কিছু insurance ও আছে? আচ্ছা তো আপনাদের এখানে কি ulite টাও হয়?

আচ্ছা, না ওটাওতো insurance ই একটা part actually তো ওটা থাকলে আহ কিন্তু না মানে আমি যতদূর জানি সেই অনুযায়ী কিন্তু আহ ulite টা একটা health insurance এর মধ্যেই পরছে।

আচ্ছা, আর মানে আপনাদের এখানে কি mediclaim আছে নাকি health insurance আলাদা করে আছে আরও? আচ্ছা তো মানে health insurance এ কি রকম কি আছে মানে উম মানে আপনার অন্য medicine এর তুলনায় আপনাদের ওখানে কি আলাদা আছে, যদি একটু বলেন? আচ্ছা আহ আচ্ছা আমি একটু কথা বলছি। মানে ধরুন আমি আহ just আহ মানে suppose ধরুন যে yearly এক লাখ টাকা করে এইদিকে life insurance এ দিচ্ছি। কিন্তু সেইটা না করে আমি যদি health insurance এ দিই এক লাখ টাকাটা, তাহলে কি same আহ মানে claim যেইগুলো সেইগুলো কি same claim পাবো? মানে টাকার দিক থেকে বলছি। আচ্ছা তো আপনি আমাকে কোনটা suggest করছেন করার জন্যে? যদি মানে আপনি যেহেতু এই ধরেন মানে এই line এ আছেন তো আপনি ভালো বুঝবেন আরকি কোনটা করলে আরকি আমার সুবিধা হয়।

উম pressure টা আছে। আচ্ছা বুঝলাম। তো মানে আহ payment টা কিরকম ভাবে করতে হবে? আর আহ মানে কতদিন আগে থেকে apply করতে হবে? যদি সমস্ত কিছু procedure টা বলেন। আহ আমার মনে হয় ESC mandate করলেই বেশি ভালো হয়। আহ হ্যাঁ একটু problem তো আছে। মানে এগারো তারিখ বা বারো তারিখ এরকম হলে ভালো হয়। উম বলছি যে আপনাদেরকে ধরুন মানে cheque এ তো main দেওয়ার কথাটা বললেন, তো মানে first এ তো cheque দিতে হবে বললেন তো সে ক্ষেত্রে বলি যে আহ cheque এর মধ্যে কি মানে, কিসের নাম লিখবো? মানে আপনাদের company র নাম লিখবো নাকি আহ মানে ধরুন যে আরকি policy টা যেটা হচ্ছে সেই নামটা লিখবো? আর আমি যে মানে এখন তো যেহেতু মানে february পরেওনি, তো এতো আগে থেকে আপনাদেরকে cheque টা দিয়ে রেখে দেবো তো মানে আহ মানে আমার একটুখানি সংকোচবোধ হচ্ছে। মানে, আহ যদি ধরুন আহ other যে procedure গুলো আছে সেইগুলো complete করে নিলাম, cheque টা যদি পরে দিই হবে?

এইতো আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি কি করতেছেন? হম তেমন কিছু না এইতো যোগাযোগ মাধ্যমে entertainment এর সুবিধা গুলো দেখছি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

হ্যাঁ তা তো মোটামুটি অবসর সময়ে কিছুটা তো পছন্দ করি আচ্ছা আচ্ছা কোন ধরনের TV serial গুলি বেশি পছন্দ করেন? এক্ষেত্রে বাংলাদেশের serial গুলো তো মানে first choice তার পাশাপাশি indian কিছু serial আছে আর দেশীয় গুলোই আমি প্রাধান্য দি বেশি আরকি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

এগুলোই বেশি দেখা হচ্ছে বিশেষ করে বিভিন্ন cartoon ইসলামিক cartoon যেগুলো চলতেছে, এগুলোই মানে শিশুদের পাশাপাশি মানে শিশুদেরকে দেখাতে হলে, নিজেকেও দেখতে হয় এর জন্যই আমাদের

আমি আসলে তেমন অনেকটা মানে serial দেখা হয়না আগে যদিও দেখা হইত এখন আগে নাটক দেখতাম বাংলা নাটকগুলা দেখতাম কিছু কিছু এখন যদিও নাটক

তো বাংলা নাটক দেখতেন আপনি বা দেখেন? দেখি মাঝে মাঝে অবসর সময়ে যখন সময় হয় তখন তো বসে দেখা হয় কিন্তু খুব একটা বেশি দেখি না আচ্ছা আচ্ছা দেখা হয়না কেন কারণ কি ভালো লাগেনা?

আচ্ছা আচ্ছা কথাটা ঠিক বলেছেন আমিও আসলে এখন ব্যস্ততার কারণে দেখা হয়না আগে প্রচুর যখন free থাকতাম তখন সারাদিনই দেখা হত এখন অবশ্য একবারে দেখা হয়না কোন ধরনের নাটকগুলো বেশি পছন্দ আপনার? ~ এই ছায়া নাটক গুলো বিশেষ করে যেগুলো মানে আহ এরম মানে বেশি আরকি অবসর সময়ে যখন যেটা চোখে পড়ে আর বর্তমানে আহ যোগাযোগ মাধ্যম তো অনেকটাই মানে দ্রুতগামীও মুঠোফোনের সাহায্যে যতটা TV serial না দেখলেও মুঠোফোনের আহ কল্যানে আমরা অনেক কিছুই দেখতে পারি আমাদের জীবনকে আরও সহজ করে দিয়েছে এই মানে আহ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 শুধু দেশের না দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান বিশেষ করে আহ বিভিন্ন news খেলাধুলা এগুলোই মানে দেখা হচ্ছে বেশি আরকি অবশ্য এখন বর্তমান সময়ে তো অবসর সময় খুব একটা কম থাকে মানে তারপরেও যতটুকু সময় হয় সেটা আহ বিভিন্ন মানে আমি যেকোনো একটা কিছু যে এইটার মাধ্যমেই আমার সময় কাটে তা নয় বিভিন্ন সময় বিভিন্ন মানে যখন যেটা আসে সেরকম ভাবেই চলতেছে আরকি আপনি বর্তমানে কি সব serial বা এই ধরনের মানে entertainment এর জন্য কি ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতেছেন? হ্যাঁ এটা আপনার সাথে আমিও একমত যেটা বললেন যে এখন আসলে আগের মতন আগে যখন TV ছিল যে শুধুমাত্র একটা জিনিসেই সীমাবদ্ধ থাকতো যে মানুষ একটা জিনিস দেখতেছেন TV যেটা দেখাচ্ছে আমি সেটাই দেখতেছি এখন এইটা দেখতেছি এরকম

মিশ্রণ ঘটে গেছে মানে একটু পর পর একবার এটা দেখতেছি একবার ওটা দেখতেছি অনেক সময় সামনে যেটা আসতেছে scroll করতেছি সামনে যেটা আসতেছে সেটাই দেখে যাচ্ছি

হ্যাঁ হ্যাঁ যেমন এক

হ্যাঁ হ্যাঁ প্রথমে হয়ত বা একটা প্রাকৃতিক video দিয়ে শুরু করলাম এরপরে দেখা যাচ্ছে যে পরে আসলো একটা খেলার খেলার video এরপরে আসলো একটা আহ সংবাদ এরপরে আবার আসলো একটা যেমন movie movie এর একটা ছোটো clip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

একটা মিশ্রণ তৈরি হয়ে তা তো অবশ্যই এখন মুঠোফোনের আহ দৌলতে আমাদের মানে অনেকটাই সহজও হয়ে গেছে বলা যায় আবার দেখা যাচ্ছে উম ইচ্ছে হয়না যেটা মানে আমরা দেখতে চাইনা তবুও চোখের সামনে চলে আসে যেটা মানে দেখতে পরবর্তীতে ভালো লাগে কিন্তু সময়ের ওভাবেই কেটে যায় এখন এই মানে digital যুগে এসে আমাদের উম বর্তমান অবস্থাটা হয়ে গেছে

ঝিলেট রাঙ্গা মাটি এগুলোতে আহ বাংলাদেশ পর্যটন অনেক নগরি আছে যেগুলো আমাদের দেশের মধ্যে সুন্দর সুন্দর অনেক কিছু থাকে কিন্তু দেশের বাইরে থেকে অনেক সময় অনেক পর্যটন আসে দেখতে আমরা দেশের মধ্যে থেকেও অনেক জায়গায় আমরা অনেকেই অনেক জায়গায় আমরা যেতে পারিনা বা যাইনা সময়ের অভাবে বলা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু উম বর্তমান কিন্তু আমাদের এই অবস্থাই চলতেসে হ্যাঁ আমিও এইটাই মনে করি যেমন রাস্তায় একটু জ্যাম এর মধ্যে বসে আছি তখন মনে হচ্ছে যে একটু মোবাইলটা টিপে একটা video play করি এইটা দেখি ওইটা দেখি যেখানে আসছি মনে হয় যেন মোবাইলটা একটু হাতে নেয় কিছু দেখতে থাকি বা একটা কিছু করতে থাকি ওইরকমই মানে যেটা আসতেছে সামনে ওইভাবেই দেখা হয়ে যাচ্ছে আবার একটা কথা বললেন যে আমরা চাচ্ছিনা অনেক বিষয় ~অনেক বিষয় আমাদের সামনে চলে আসছে প্রথম প্রথম এটা ভালো না লাগলেও পরে আসতে আসতে দেখতে দেখতে ভালো লাগা তরি হয়ে যায় এইটা আমিও খেয়াল করেছি হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই এক্ষেত্রে বিনোদন সুষ্ঠ বিনোদনের ক্ষেত্রে বিশেষ করে শুশোদের শিশুদের জন্যও কিন্তু বর্তমানে অনেক ধরনের ভালো ভালো cartoon তারপরে শিক্ষণীয় কিছু আহ ব্যবস্থা যেগুলো শিশুদের মানসিক বিকাশের জন্যও ভালো তাদেরও সময় কাটার জন্য অনেকটাই মানে helpful বলে মনে করি আমি এক্ষেত্রে আপনার কি মনে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিশু শিশুদের জন্য আসলে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে তবুও হলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক শিশুরা বিপথে চলে যাচ্ছে চেষ্টা করা যদিও হচ্ছে কেননা এখন ওই যে যেটা বললেন যে অবস্থা একটা হয়ে গেছে এরকম অনেকে বিপথে চলে যাচ্ছে ওই হয়ত বা আমাদের মিডিয়ার কারনে এরকম হচ্ছে তবে এটা চেষ্টা করে পারা যাচ্ছেনা কেননা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে ~বিভিন্ন এক এক media এক এক ধরনের program প্রচার করতেছে কিন্তু সুস্থ বিনোদনের জন্য আমাদের মানে বড়রা বড় যারা আছে শিশুদের শিশুরা কি দেখতেসে বা দেখবে সেক্ষেত্রে কিন্তু বড়দের নজরদারি রাখাটা জরুরি এক্ষেত্রে শিশু কি দেখতেসে সেটা মানে ~ তাদের মানে select করা কোনোকিছু যদি থাকে সেগুলো আমরা ভা~ উম তাদের জন্যও উপকারি বা helpful এরকম যদি কোনো কিছু আমরা আগে থেকেও select করে রাখি যেগুলো মানে বাচ্ছারা যখন দেখবে দেখার সময়ও তাদের সামনে যেন এটাই আসে মানে অন্য কোনো কিছু যেন না আসে সেটা যদি আমরা বড়রা আগে থেকেই select করেই রাখি সেক্ষেত্রে কিন্তু তাদের উম অন্য কিছু দেখার সুযোগ তাদের হচ্ছেনা

আহ বর্তমানে তো বাইরে খেলাধুলার জন্য তেমন বের হতে পারেনা বা দেওয়া যাচ্ছেনা পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু উম শিশুরা ঘরের আহ ঘরেতেই তাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা ~ করতে হয় এক্ষেত্রে শুধু একা একা কতটাই খেলে বিভিন্ন games খেলতে খেলে সেগুলো কিন্তু শিশুদের আহ মানে মানসিক বিকাশে ততটা helpful না সেক্ষেত্রে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 করা একটা যদি ছোটো বাচ্চা হঠাৎ ইস্কুলের পরিবেশ বা এরকম ইস্কুলেও তো বর্তমানে বর্তমান যে অবস্থাতে হম বর্তমান বাচ্চারা যাচ্ছে সেগুলোতে ততটা entertainment এর ব্যবস্থা হচ্ছেনা কিন্তু উহ এত এত পড়াশোনার চাপ বা এরকম কোনো কিছুর মধ্যে থেকে বাচ্চারা মানে বিনোদন নেওয়ার ক্ষেত্রে শুধু ঘর বা ঘর এবং ইস্কুল এটা কিন্তু তাদের আহ পর্যাপ্ত হচ্ছেনা এক্ষেত্রে কিন্তু বাধ্য হয়েই বিনোদনের কিছু ব্যবস্থা আমাদের করে দিতে হচ্ছে এক্ষেত্রে উম আমি আমি প্রাধান্য দিচ্ছি বিভিন্ন ইসলামিক cartoon বা শিক্ষণীয় কোনো cartoon গুলোই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছেন যদিও তবে এটা আসলে সবাই আসলে বিষয়টা বুঝতে চায়না যদিও মানে বাচ্চাদের হাতেই internet দেওয়াটা এটা খুবই বিপজ্জনক internet না দিয়ে আমরা হয়ত করতে পারি যে আমরা তদের হাতে মোবাইল টা দিচ্ছি হয়ত video টা save করে বা gallery তে download করে রেখে এরপরে ডাটা টা internet connection টা বন্ধ করে এরপর ওদের হাতে দেওয়া উচিত এবং তাহলে হয়ত বা তারা বিপথে যাবেনা তারা যেই আমরা যেই track এ রাখতে চাচ্ছি সেই পথেই থাকবে আর যেভাবে তাদের হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে বড়দের আগে মানে আমরা যদি উম শিশুরা অনুকরণ প্রিয় বড়রা যেগুলো দেখেতেছে বা দেখবে সেগুলো যদি তাদের চোখের সামনে আসে বা দেখে সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীতে সেটাই দেখতে চাইবে সেক্ষেত্রে আমাদের আগে বড়দের আগে সচেতন হতে হবে তাদের দেখানোর জন্য মানে কি ধরনের program আমরা দেখতেছি ওদের কে দেখাচ্ছি এটা এদিকেও আমাদের নজরদারি রাখা উচিত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 হ্যাঁ খেলাধুলা দেখা যায় অবশ্যই খেলাধুলা বাচ্চারা দেখতে পারে খেলাধুলা দেখে খেলাধুলা শিখতে পারে যে হয়ত বা কেউ খেলার প্রতি আগ্রহ হবে হয়ত তখন বাহিরে যাবে বাহিরে খেলাধুলা করবে ঘুরবে দেখবে তাহলে এটা সঠিক ভাবে একটা ব্যায়ামের ব্যবস্থা হয়ে যাবে ওইটা ভালো

শিখতে পারে তবে কিছু কিছু বিষয় আছে যেটা বাচ্চাদের থেকে আড়ালেই রাখা উচিৎ যেন উহ ওইদিকে না যেতে পারে বা আমরা বড়রা যা দেখতে ওরা যেন তা দেখতে না পারে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই এর পাশাপাশি বড়দের মানে শুধু ফোনের internet এর আহ দৌলতে ওদেরকে এখানে মানে শুধু internet এর সীমাবদ্ধ রাখাটাও ঠিক হবেনা সুস্থ বিনোদনের জন্য আহ বিভিন্ন খেলাধুলা মানে আহ তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া বিভিন্ন occasion এ বিভিন্ন ধরনের program গুলো যে হচ্ছে সেগুলোতে নিয়ে যাওয়া তাদের সুস্থমানের বিকাশে মানসিক বিকাশের জন্য কিন্তু এটা জরুরি হয়ে দাড়াচ্ছে বড়দের পাশাপাশি শিশুদেরও উহ শিশুদের ক্ষেত্রেও এটা জরুরি বড়রা চাইলেই অনেক মানে তাদের তাদের ক্ষেত্রেও যদি কোথাও বের হয় তাদের

হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছেন যখন আমরা বাইরে যাচ্ছি তখন আমাদের সাথে সাথে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া উচিত এবং নিয়ে আর আমরা যখন মানে খেলতেছি বা হাটতেছি তাদেরকে আমাদের পাশে পাশে হাঁটানো ব্যায়ামের ব্যবস্থা করা

হ্যাঁ এক্ষেত্রে এক্ষেত্রে বলা যাচ্ছে বড় বড় restaurant যেগুলো আছে restaurant এর মধ্যেও আমরা যখন খেতে যাই তখনো বাচ্চাদের জন্য আলাদা ধরনের মানে ওদের খেলার ব্যবস্থা ওদের মানে বিনোদনের কিছু কিছু ব্যবস্থা এগুলো উম বর্তমানে হচ্ছে প্রচার হচ্ছে মানে শিশুদের

হ্যাঁ হ্যাঁ এটা খুবই ভালো উদ্যোগ যেমন পরিবারের সবাই যদি যায় সেটা দেখা যায় যে বাচ্চারা সেখানে তাদের বিরক্ত করতেছে বড়দেরকে বা বিরক্ত না তারা না চাইতেও করতেছে কেননা তারা তো তাদের কিছু করতে পারতেছেনা আমরা হয়ত বড়রা গল্প করতেছি তারা তো বুঝেছে না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

বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা হচ্ছে হবে এগুলো শিশুদের বড়দেরও যেমন বিভিন্ন বিভিন্ন ভাবে